না ওখানেই ধরলাইবো computer থেকে করে দিবে তো তুই কবে সব documents গুলো নিয়ে জাবি আর পঞ্চাশ টাকা নিয়ে যাস পঞ্চাশ টাকা নিবে দেখবি আর ওই ঠিক করে দিবে আর তুই বলবি পরীক্ষার ই করবো হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস তুই মানে আমার এই দিক থেকেই biodata পুরো নিয়ে যেতে হবে আর ও কম দেব বলছে ওখান থেকেই পুরো তুলে নেবে shit এ হ্যাঁ ও ওখান থেকেই পাঠিয়ে দেবে যা লাগবে হ্যাঁ তো সেতাই তো তুই এখন বাড়িতেই আছিস তো হ্যাঁ আমি একটু বাড়িতেই আছি কিন্তু একটু এদিকে এসিলাম তো মানে সকালবেলায় করে জমি দিয়ে গিয়েছিলাম এলাম নিয়ে বাড়িতে এসে বসলাম মানে বাড়িতে নেই বাড়ির বাহিরে আছি একটু পাশেই বসে আছি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 হ্যাঁ সবজির চাষ তো করেছি ঠিক আছে তো সবজির চাষ করেছিল মানে এখনো আছে তো সেইরোকম আমি যায়নি সবজির চাষ এর ঐদিকে এখন আমি ওটা কি কি সবজির চাষ করেছিস তোরা সবজি কি কি চাষ করেছি বলতে তোর তোর সগ্ লাগিয়েছি লংকা টমেটো আর ধোনের পাতা আর একটু কপি আছে ও কফি লাগিয়েছিস কোন কফি ফুল কফি না বাধা কফি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

হ্যা এবার মেলা কফি লাগিয়েছে তোকে কি বলবো ভেবে পাইনা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 ওটাই এখন বাজার এ কত টাকা পিস্ নিচ্ছে কফি ওটা তোর বাজার এ পিস্ নিচ্ছে মোটামোটি এখন তোর অতটা নিচ্ছে না বুজলি যেটা আগে লাগিয়েছিলাম ওটাতে বেশ ভালোই গিয়েছিলো এখন আপাতত একটা কফি তে বারো টাকা করে নিচ্ছে আর একটু ছোট গুলো দশ টাকা নিচ্ছে ও এখন তো দশ টাকা বারো টাকা নিচ্ছে তো আগেই কতগুলো কফি ছিল তখন তোদের আগে তো বেসি ছিল না রে মোটা মতি চারশো থেকে পাঁচশো পিস্ এ মতো ছিল পাঁচশো পিস্ এর মধ্যেই ঐদিকে একটু দাম তা বেশ ভালো পেয়েছিলো

হ্যাঁ এখন তো দাম তা কমে গেছে তো আধা অধি হয়ে গেছে আগে তো দাম কম ছিল বল তো বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা ছিল ঠিক আছে এখন তো দাম তা হয়েছে দশ টাকা বা বারো টাকা কিংবা আরো যদি ছোট ছোট size হয়

আর তোরা ই তা মানে মোটরছুটি না কি বলছে একটা হ্যা মোটরছুটি লাগিয়েছি মানে আমাদের সেই দাঙ্গা ছিল না সেই দাঙ্গা

ওই দাঙ্গা তে লাগিয়েছি তিন কথা মতো এখন বেশ হয়ে গেল্ছে বেশ এই বীজ তা এসেছে কিন্তু এখন ধরে এখনো আসেনি বুঝলি

হ্যাঁ মোটর বাজার এ বিক্রি করতে বলতে এখন তো মোটর হয়নি এখনো দিন পাঁচেক লাগবে বুজলি উঠতে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 এবার খানিক মোটা হয়ে গেলে হয়ে যাবে তো

হ্যাঁ হ্যাঁ আর বলিস না ম্যাথ দিয়ে কি বলবো মনে হচ্ছে অখানে একটা লোক লেগে যাবে মানে যে যেই দিকে পাচ্ছে সেইদিকে তুলে নিয়ে চলে যাচ্ছে তো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 ও তা তুই জাল দিয়ে ঘিরে দিসনি ভাই অরে ওটা আমি বলেছিলাম বাবা কে তো আজকে হচ্ছে না আমি বাজার যেতে পাইনি বললো বাবা বললো আমি তাকে এনে ঘিরে দিবো এখন পযন্ত ঘেরা হয়নি ওঃ তা তুই জাল তা নিয়ে আসে ঘেরে দুই তুই না হিলে তোর সব শেষ করে দিবে হ্যাঁ ওটাই খুব ভালো টু জেলা বলছিস সেটা খুব ভালো কথা মানে ঘেরটা হবে নাতো কি বলতো রাস্তা ঘটে মানে লোক জন যাচ্ছে তো দেখছে মোটর ছুটি এমন তে নিয়ে নিচ্ছে হয়ে ওটাই একটা দুটা নিলে হয় না তো রান্না করার মতো নিয়ে নিচ্ছে নাকি হ্যাঁ সেটাই যদি খাবার জন্যই নেই দু একটা সেটা ঠিক আছে মানে যেটা নিচ্ছে সেটা একটা গাছের পুরো নিয়ে নিচ্ছে ও আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আমার mobail এ charge নাই তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ রাখ তাহলে পরে আমাকে phone করিস তাহলে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে কালে phone করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ রাখলাম তাহলে ভাই

হ্যাঁ কেমন আছো? অনেকদিন তো খবর নেই তোমার। হ্যাঁ আমারও এই চলে যাচ্ছে ভালো আছো তো? হ্যাঁ আসলে আর বলোনা আমি এই বসে বসে current affairs এর বই গুলো পড়ছিলাম। ওগুলো পড়তে পড়তে তোমার কথা মনে পড়লো কারন তুমি তো এইসব দিকে একটু বেশি interest রাখো, তোমার সাথে এইসব নিয়ে কথা বলতেও ভালো লাগে কারন সব ধরনের news তোমার কাছে পাওয়া যায়। তাই মনে পড়লো তোমার কথা তাই phone করলাম। Covid এর topic চলছে সেটাই আর বলোনা চার পাশে আবার তো শুনছি নাকি মানে lockdown হবে ওটা কি সত্যি?

হ্যাঁ কারন, না দেখো এখন যদি করে দেয় তাহলে কম, মানে কম time এ lockdown এ অনেক কিছু হয়ে যাবে মানে যেহেতু কম ছড়িয়েছে তো, তো এখন lockdown করলে সেই time এর মধ্যে মানে আরকি যারা affected আছে তারা এখন সেরে যাওয়ারও chances থাকবে plus ওই জিনিস টা আর ছড়াবে না।

Experienced সেটাই সেটাই, সেটাই। শুনছি তো January র তিন তারিখ থেকে lockdown হবে তো মানে আরকি বলতে পারছিনা যে কী হবে না হবে যদি হয়ে যায় তো মানে দেখো যারা private sector এ আছে তাদের কোনো অসুবিধেই নেই তাদের work from home পেয়ে যাবে আর যারা মানে আরকি ওই সরকারি তে আছে, না না দেখো কিছু জনের পাবে আমার জাইবু কে দেখছি তো মানে rail এর railway তে আছে, তো মানে প্রথম lockdown এর সময় ও সবাই যেখানে প্রানের ভয় নিয়ে বাড়িতে লুকিয়ে বসে ছিল ঢুকে বসেছিল সেই সময়ও তাকে duty করে আসতে হয়েছে কিছু কিছু জনের সুখের দিন গো। সেটাই, সেই।

সেটাই, তবে এখন মানে news খুললেই আরেক মানে covid covid ওতেই মানুষের আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে যতটা না হয়েছে তার থেকে বেশি news এ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ China র জিনিস টা আমি শুনছিলাম অনেক দিন ধরেই শুনছিলাম যে China এ নাকি অনেক cases দেখা দিচ্ছে তবে আমরা মানে জানতাম না যে India তেও, পড়েছে সেটাই আর কিছুদিন আগেই মানে news এ দেখাচ্ছিল যে ভারত এখন covid মুক্ত। এখন তো মানে last দেখলাম যেটা death case মনে হয় তিন হয়েছে না? মানে death case অতো বেশি হচ্ছে না।

সেটাই। সেই আগে যেরকম প্রথম প্রথম symptoms ছিল যে তোমার স্বাদ পাওয়া যেত না, গন্ধ পাওয়া যেত না, মানে তখনি হলে একমাত্র বোঝা যেত যে হ্যাঁ তাদের covid হয়েছে কিন্তু এখন তো ওইরকম কিছু কোনো কিছু, আর সব থেকে বড় main কোথা ছিল জ্বর হতো এখন তো কিছু কিছু জনের জ্বর ও অতো বেশি temperatue ও হচ্ছে না,

তারপর হ্যাঁ তারপর মাঝখানে হয়েছিল সেই কি পেট খারাপ হলে আবার, Covid হয়েছে সেই কে জানে আমাদের কখন হয়েও সেরে গেছে সেটাও হয়তো হতে পারে। সেই না তবে একটা জিনিস করতে পারে এই যে, হ্যাঁ আগে যেটা ছিল না new যে মানে বাইরে বেরাও বাবা কিন্তু mask sanitizer টা যেন use করা হয় আর যেটা train এ যেটা rules ছিল যে আহ তিনজনের বেশি একটা seat এ বসা যাবে না ওই rule টা maintain করে যদি সব maintain করে যদি চলা যায়না এখন বেশ কিছু বছর মানে minimum এক বছর যদি ওই rule টা maintain করে চলা যায় তাহলে মানে একটু কী বলবো,

হুম। সেটাই আর অতো বেশি gathering যেটা একটা ছিল না যে হ্যাঁ বাবু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই হোক না কেন একটা limitation থাকতো যে এতো বেশি মানুষ জন কে তুমি ডাকতে পারবে, হ্যাঁ। এটা at least কিছুদিন যেহেতু মানে, মানে হয়েই যাচ্ছে মানে জিনিসটার থেকে আমরা মুক্ত হচ্ছি না জিনিসটা এরকম হয়ে যাচ্ছে তো তাই আমাদেরকে at least এক বছর হলেও at least আমাদের কে এটা maintain করে চলা উচিৎ। আমরা কি মাঝে মধ্যে শুনতেই দু বছর হয়ে গেলো যে covid আছে কিন্তু দু বছর কি আমরা পুরো properly যেই rules গুলো ছিল সেই properly ওই rules গুলো কি কেউ maintain করে চলেছে? কেউ না। এই যখন covid আসছে তখন সবার মুখে mask, covid চলে গেলো তো বেশ ঘুরলো তাও, না তাও পরতো না যদি police যদি সেই সময় যদি মানে হয়েছে না যে এতো টাকা চালান কাটবে তারপর police দেখে মারত ওইসব যদি না হতো তাহলে ওটাও হতো না।

আগের মতো হ্যাঁ সেটাই। না আগে তো এই side এ তো ওইরকম ও হয়েছিল যে বাড়ি বাড়ি তোমার সবজি বিক্রি করতে যেত। সেটাই না তারপর আরেকটা আমি news দেখছিলাম যেটা তোমার মানে খুব influenza ও হচ্ছে এখন covid তো হচ্ছে ই হচ্ছে মানে তোমার influenza টাও হচ্ছে খুব বাচ্চা দের।

ভালো না সেটাই, না ঠিক করে শীত পড়ছে না, এই শীত তো এই গরম এই গরম তো এই শীত এখনও December পড়ে গেছে মানে christmass মানে কি আমরা হাড় কাঁপানো শীত ভাবতাম যে christmass হওয়া মানে খুব ঠাণ্ডা পরে। এইবারে তো christmass তো মানে কী বলবো কোনো সেরকম কোনো ঠাণ্ডার কোনো আমেজি নেই যেন October যেন November চলছে এরকম মনে হচ্ছে। সবসময় হচ্ছে হ্যাঁ এই temperature তো এই temperature সেটাই আর শীত কাল কি শীতকাল মানে একটা চড়া রোদ থাকতো। এবারে শীতকালে মানে কিছু দিন রোদ উঠছে কিছু দিন রোদ উঠছে না কী হচ্ছে, Covid হয়ে যাচ্ছে covid না হলেও influenza এগুলো হয়ে যাচ্ছে কোনো না কোনো virus হচ্ছে চলে আসছে। তারপরে এখন আগের থেকে রোগ জালা টাও বেড়েছে অনেক। সেটাই। বাকি আর কি মানে news এ তো এখন মানে কি বলবো news এ তো এখন highlighted news হয়ে গেছে covid নিয়ে। হ্যাঁ world cup টা এবারে দারুন হল মানে world cup একেই world cup বলা হয় খেলাটা।

ভালো হয়েছে last হচ্ছে মেসির last এটা world cup তো মেসি জিতেছে হ্যাঁ। আবার এটাই সেটাই সেটাই, এখন সেই twenty-fifth থেকে first January অব্দি মানে এটা নিয়েই চলবে কোথায় কি celebration হলো কি হলো না হলো,

সেটাই, negative এর মধ্যে সব থেকে বেশি negative হল covid যেটা positive হলেই negative news হ্যাঁ, মানে একটা ভয় হয়ে গেছে সেই আর প্রথম এটা মনে আছে আহ মানে first wave এর থেকেও second wave টায় তোমার মানে, মানে news খুললে মানুষ মারা যাচ্ছে plus হচ্ছে ওই videos গুলো দিত তখন ওদেরকে মানে কী কারনে ওইসব videos news এ দিত ভগবান জানে সেই পুরো,

তাহলে মানে এগুলো news এ দেওয়ার কোনো মানে ছিলো, মানুষ তো মানে ওর থেকে মানে ওই covid হওয়ার থেকে heart fail করে মরে যাবে মানে এইরকম news দেখলে।

তো তাকে নিয়ে যাওয়ার মতো হয়তো কোনো ব্যক্তি নেই কিন্তু যেটা আগে কি অন্য কিছু হলে পাড়ার লোকরা সহযোগিতার জন্য এগিয়ে আসতো, এখন কি হয়েছে covid টার জন্য সবাই ভয় পেয়ে গিয়েছিলো যে হ্যাঁ ওর মনে হয় covid হয়েছে অন্য কিন্তু covid না কিন্তু অন্য কোনো রোগ হলেও ভেবেছে হ্যাঁ ওর covid হয়েছে যাবো না বাবা আমি আমার মামার কোথাই বলছি মানে সেই pneumonia হয়েছিল তো ওটা second wave এর, Time টায় হয়েছিল এবার তখন খুব covid covid চলছিল এবার মানে মামার বাড়িতে শুধু মামি আর মামা ছিল আর কেউ ছিল না তো মানে মামার যে, মানে doctor পর্যন্ত ভয়ে মামার খুব শরীর খারাপ শ্বাস নিতে পারছিল না তো doctor ডাকা হয়েছিল doctor হচ্ছে বলেছে না আমি যেতে পারবো না ওনার covid হয়েছে ওনাকে hospital এ ভর্তি করুন। আরে বাবা আপনি এসে আপনি doctor হয়েছেন যখন আপনার তো মানে ওনার তো উচিৎ যে আপনি এসে দেখে যাবেন হ্যাঁ অথচ, অথচ সমস্ত report করা হয়েছে report এ covid positive এর কোনো মানে, লেখাই নেই ওখানে report এ পুরো পরিস্কার এসেছিলো যে মামার pneumonia হয়েছিল তো তারপরে মানে খুব বাড়াবাড়ি হয় তো hospital নিয়ে যেতে যেতে তোমার হচ্ছে মামা রাস্তা তেই মারা যায়। এবার রাস্তা তে মারা যাওয়ার পরেও এবার মামি হচ্ছে বুঝতে পারেনি কেউই বুঝতে পারেনি, কেউই বুঝতে পারেনি কি করে বুঝবে একটা মানুষ তক্ষুনি বেঁচে ছিল হঠাৎ করে pneumonia তে যে মারা যাবে কে কি করে বুঝবে রাস্তায় মারা যেতে,

এক তো, এক তো covid তার ওপরে এতো কিছু সমস্যার মধ্যে plus হচ্ছে কি হয়েছে body কেউ ধরছে না এতো বড় একটা, হ্যাঁ এতো বড় একটা body মামা তো মানে যথেষ্ট লম্বা চওড়া ছিল, এবার এতো বড় একটা body একার পক্ষে তো কারোর একার পক্ষে তো সম্ভব নয় নিজের family member রাও body ধরতে ভয় পাচ্ছে এবার ওই body কী হবে দিয়ে এবার, যা হোক করে postmortem করে যা হোক করে মানে body নিয়ে যাওয়া হয়েছে তখন গ্রামের লোকেরা বলছে এখানে পোড়াতে দেবো না covid হয়েছে সবার covid হয়ে যাবে সে এক ঝামেলা মানে body পোড়াতে দেবেনা। তো এবার মানে যে কী করবে body নিয়ে মানে সেটা একটা খুব মানে কি বলবো problem এর এ হয়েছিল মানে মানুষ covid এসে শুধু covid patient এর না অন্যান্য patient এর ও মানে অনেক সমস্যা হয়ে গিয়েছিলো।

সেই না covid এর time এ শুধু মানুষ না পশু পাখিরাও ভুগেছিল। না না আমি virus virus এর কোথা বলছি না কারন দেখো কারন covid এর time এ যে lockdown হলে সবাই যখন বাড়িতে খাওয়া দাওয়া দোকান পত্র কিছু খুলছে না যে street dog গুলো আছে বাড়ির কুকুর গুলো নয় খাওয়ার পেয়ে গেছে সেটা আলাদা কোথা, কিন্তু যেই street dog গুলো আছে সেইগুলো অনেক মানে খাওয়ার দাওয়ার পাচ্ছিলো না, হ্যাঁ news এ কিন্তু এদের কোনো কিন্তু highlight করেনি যে এদেরও কিছু সমস্যা হচ্ছে বা কিছু এসব কিন্তু কোনোদিনো highlight হয়নি। তারপর আরও আরেকটা তারপর মানে covid তো চলে গেলো কুকুর দের ও একটা virus ছিল যেটা parbo বলে একটা রোগ এলো ওইসব কুকুর মানে অনেক কুকুর মারা গেছে ওই রোগটা মানে, মানে covid যেরকম মানুষের যেরকম covid বলে এসেছিলো কুকুর দের জেরকম ওটা parbo বলে একটা রোগ এসেছিলো। হ্যাঁ রোগটা মানে রোগ টা হলেই কি হচ্ছিলো কুকুর মানে ওদের vomit মানে পুরো liver function টাকে ওরা বিগড়ে দিচ্ছিল। তো খাওয়ার কি হতো মানে একবার যদি বমির ধাত কোনো কুকুরের চলে আসতো তাহলে মানে chances ছিল doctor বলেছিল ওই কুকুর কে কীভাবে বাঁচানো যাবে না যদি বমি টা না আসে ওই virus তা affect করার পর যদি বমি, কোনো কুকুরের না আসে তাহলে তাও chance আছে ওকে বাঁচানোর কিন্তু মানে, বমি চলে এলে কোনো এ না এবার ওতে দেখছিলাম কি হচ্ছে street dog এরও কিন্তু অনেক street dog এর ও হয়েছিল কিন্তু maximum street dog কিন্তু ওটা survive করে যাচ্ছিলো। এবার মানে যারা হচ্ছে মানে এই golden retriver বলো বা অন্য breed এর কুকুর গুলো বলো ওদের কিন্তু মানে খুব বেশি মারা গিয়েছিলো অন্য breed এর কুকুর গুলো। Street dog এর imm~immunity power বেশি ছিল বলে,

সেটাই তো ওই কারনে ওদের হয়তো মানে, immunity power টা বেশি হবে হয়তো। সেটাই মোটামোটি মানে এরকম,

না না mask আর sanitizer তো use করা must করতেই হবে।

সেই অন্যান্যও তো germs আছে সেইগুলো থেকেও তো protect আর sanitizer থাকলো সব থেকে বড় কোথা বাইরে যখন কোথাও খেতে যাওয়া হয় বা কিছু হয় হাতে তো অন্যান্য অনেক কিছু জায়গায় touch হচ্ছে তো খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়া টা ঠিক হচ্ছে কিন্তু হাত ধুলে কি সমস্ত germs টা তোমার এ হচ্ছে? হচ্ছে না sanitizer কি করে মানে একটু হলেও বেশি germs গুলো থেকে হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। ত আমার তো এমনি দিক থেকে আমার তো এমনি শারীরিক দিক থেকে help করছে না এটাই কথা। Alert থাকতে হবে যখন দেখে যাচ্ছে, এবার সব থেকে বড় কোথা যেহেতু হচ্ছে তোমার malaria বলো dengue বলো এগুলো যেরকম এসে রয়ে গেলো না covid টাও এরকমই রয়ে যাবে এবার,

হ্যাঁ ওটা হবে সেটাই। হুম হুম, ওইরকমই রয়ে যাবে। মহামারি সেটাই কলেরা তো রয়েই গেছে কিন্তু কি যে হ্যাঁ হলে মানুষের যেটা একটা ছিল আগে আতঙ্ক ছিল এখন কারন তখন আতঙ্ক ছিল কারন হ্যাঁ সেটাই।

কিছু করার নেই হ্যাঁ alert থাকতে হবে। হ্যাঁ এবার একটা জিনিস হবে কি শীতকাল আশা মানেই আমাদের কে ভেবে নিতে হবে যে শীতকাল আসছে আমাদের mask sanitizer এর time চলে এসছে এটাই করতে হবে। তবে আরেকটা জিনিস শীতকালে কিন্তু mask use করাটা এমনিতেই ভালো কারন শীত কালে একটু দেখবে ধুলো বালি টা একটু বেশিই ওড়ে গরম কালের থেকে যেহেতু শীতকাল টা একটু শুষ্ক, হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ধুলো বালি কিন্তু এমনিতে বেশি ওড়ে তো শীত কালে mask টা use করা টা এক দিক থেকে ভালোই।

একদম একদম, সেই চলো tata. hello মানু welcome অনেকই হয়ে তো বা অনেক দিন ধরে ভাবতেছেন যে আপনি online থেকে earning শুরু করবেন বা online এ carrier শুরু করবেন but আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কোনটা দিয়ে শুরু করবেন আমি already online এর বারো তা earning source নিয়ে একটা video তয়রি করেছি যে video দেখা পরে হয়ে তো বা আপনার সিদ্ধান্ত নিতে পারতেচেন না যে আপনার কোন টি দিয়ে শুরু করা উচিত।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

but freelancing এ আপনার earning শুরু হবে instantley আপনি যদি freelancing শুরু করতে চান তা হলে আপাদত আপনার নতুন কোনো কাজ শেখার দরকার নেই আপনি already যে কাজ তা জানেন সেই কাজ তা দিয়ে আপনি freelancing শুরু করে দিতে পারেন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 এই ধরণে কাজ শিখে আপনি freelancing এ data entry অথবা virtual assistant এ কাজ করতে পারবে computer basic উপরে আমার একটা online আছে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 এইখানে english এবং বাংলা দুইটা ভাষণ ই আছে আপনারা যেকোনো একটা তে join করতে পারেন যারা already computer basic টা জানেন এবং চিন্তা ভাবনা করতেছেন advance কোনো একটা programme শিখে then freelancing এ start করবেন

আপনি যদি art এবং design পচন্দ করে থাকেন তাহলে আমি request করবো আপনি graphics এর কাজ তা শিখে ফেলুন graphics এর কাজ তা শিখতে হলে আপনা কে photoshop এবং illustrator programme টি জানতে হবে এই দুটি programme শিক্ষার মাধমিয়ে আপনি logo design banner design website এর en design এবং NFT সোহো বিভিন্ন digoital content design করতে পারবেন এবং এই ধরণে কাজ freelance market place এ অনেক পরিমাণে পাবা যায়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 এবং পরবর্তী তে PhD থেকে wave version এ convert করা হয়ে HTML এবং CS এর মাধম্যে আপনা যদি aptication development উপরে আগ্রহ থাকে টা হলে আপনি যে কোনো একটা programming language সাইট ফেলতে পারেন

freelance market place এ সব থেকে জনপ্রিয় তিন তে কাজ হচ্ছে wordprees digital marketing এবং ACO আপনি চাইলে যে এর যেকোনো একটি কাজ advance level এ শিখে then freelancing start করতে পারেন এইতো খান ধরে যত গুলু কাজ নিয়ে আমি কথা বললাম প্রত্যেক তা কাজে freelance market place এ প্রচুর পরিমানে পাবা যায় এই জন্য আপনি চাইলে যে কোনো একটা advance programme শিখে then freelancing start করতে পারেন দ্বিতীয় শ্রেণী মানুষ হচ্ছে

মোটামোটি তিরিশটা মতুন articles publish করতে হবে এবং আপনার website এ যদি দুইসো plus visitor আসার শুরু করে সেক্ষেত্রে আপনি absence approve করিয়ে google থেকে earning করতে সম্পূর্ণ process টা complete করতে মোটামোটি তিন থেকে চার মাসের মতুন লেগে যাবে সেক্ষেত্রে আপ্নে কে বীজ থেকে ত্রিশ হাজার টাকা invest করতে হতে পারে domain hosting website design এবং article writer এর সমস্ত cost সোহো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 এবং আপনার যদি একটা website থাকে আপনি সেখান থেকে multi function earning করতে পারবেন absence এ সাথে সাথে sponsor content বা guest posting এর মাধ্যমেই আপনি earn করতে পারবেন আমি নিজে same পরিমাণে amount invest করে একটা website তয়রি করে তিন মাসের মধ্যে সেখান থেকে google absence approve করিয়ে already earning করা শুরু করেদিয়েছি সেই video টি আমি আমার channel এ upload করবো যাতে করে আপনারাও দেখে এইখানে থেকে শিখতে পারেন কি করে একটা website বানিয়ে সেখান থেকে earning করা সম্ভব অনুরূপ ভাবে আপনি একটা affiliate website ও তয়রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনা কে বিভন্ন product বা service এর review type এর article আপনার website এ publish করতে হবে এবং পরবর্তী তে বিভিন্ন website থেকে তাদের affiliate product বা affiliate service আপনার website এ monetize করিয়ে তার মাধ্যমে affiliate earning বা commission earning করতে পারবে এখন যদি আপনা প্রশ্ন করেন absence বা affiliate এই দুটো মধ্যে কোনটা থেকে earning সব থেকে বেশি হয়ে তা হলে আমি অবসয়ে বলবো go for affiliate কারণ absence এর থেকে affiliate এ অনেক বেশি earning করা সম্ভব তবে একটা জিনিস অবসয়ে মাথায় রাখতে হবে affiliate marketing এ competition ও অনেক তা বেশি অনেক শ্রেণী মানুষ আছে যারা invest করে ধুরুত return পেতে পছন্দ করে তাদের কে বলবো আপনারা trading শুরু করে দিতে পারেন যেমন forex trading stock exchange crypto currency trading এই ধরণে ভিন্ন trading করে আপনি দুরুক্ত return পেতে পারেন তবে অবশ্য এই সব বিষয়ে তে আপনাকে master হতে হবে তা না হলে একটা বোরো ধরণে loss হতে যেতে পারে যাদের একটু বোরো ধরণে invest করা ইচ্ছা আছে যেমন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা মতুন বা তার আরও বেশি তাদের কে request করবো আপনারা amazon FBI করতে পারেন amazon FBA business শুরু করতে হলে আপনা কে একটা seller account create করতে হবে পরবর্তী তে supplier কাছ থেকে কম টাকায় product কিনে সেটা amazon এর warehouse এ রাখতে হবে এবং পরবর্তী তে profit সহ আপামর store এ বিক্রি করতে হবে amazon এ store চালাতে হলে আপনা কে প্রত্যেক মাসে প্রায় ঊনপঞ্চাস dollar এর মতুন খরচ করতে হবে এবং প্রত্যেক তা product amazon warehouse এ রাখা জন্য আপনা কে amazon কে charge দিতে হবে এবং আপনার প্রত্যেক তা product এর sale থেকে average thirty three percent commission amazon কে দিতে হবে তার মানে বুঝতে ই পারছেন এইখানে বোরো ধরণে একটা investment এর প্ৰয়োজন আছে